একটা হলুদ গাঁদা ফুল দেখা যাচ্ছে ।

টি শার্ট রয়েছে এখানে অনেকগুলো টেবিল পাতা আছে একটা লোক দাঁড়িয়ে আছে লাইট জ্বলছে ঝাড়বাতি আছে।